লোকটি কিরকম খুশি হয়ে দেখে আপনি অবাক হয়ে যাবেন আন্ডু কার্নিকির সাফল্যের মূলে কি ছিল ইস্পাতের রাজা বলা হতো তাকে তিনি ও নাম মনে রাখার অদ্ভতটি আয়ত্ত্ব করে ছিলেন শুধু যে মনে রাখতেন তাই নয় নাম গুলোর মর্যাদাও দিতেন তিনি এই গুণটির জন্য তিনি তার ব্যবসা খেতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে যান সমকক্ষদেরই শুধু নয় অধীনস্ত এমন কি শ্রমিকদের নামও মনে রাখতেন তিনি

নাম টিকিয়ে রাখার জন্য কতই না কিছু করে মানুষ PT বার্নামের কথাই ধরুন না খুব বাস্তববাদী লোক ছিলেন ইনি কিন্তু তার কোনো ছেলে ছিল না ছেলে নেই মৃত্যুর পর কে তার নাম তা বহন করবে এ চিন্তায় অস্থির ছিলেন তিনি PT বার্নাম নিজের নামটাকে দীর্ধস্থায়ী করার উপায়ে শেষ পর্যন্ত আবিষ্কার করলেন তিনি নিজেকে নাতিকে বললেন তুমি যদি তোমার নাম PHCD বদলে CH বার্নাম রাখো তাহলে পঁচিশ হাজার dollar দেবো তোমাকে দুশো বছর আগে ধনী সমাজের লোকেরা বৈলক্ষকে সন্তুষ্ট করার জন্য টাকা দিতেন বিভিন্ন লেখকরা তাদের ওই সব বই ওই লোকের নামে অনুসর্গ করতেন এ রীতি আজও কোনো কোনো দেশে প্রচলিত রয়েছে তিনি তার নামের প্রচার হবে এই ভেবে অনেক লোক library বই পুস্তক দান করে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টা করে চিকিৎসাকেন্দ্র অনেক গির্জাতে দেখা যায় কাঁচের জানালা গুলো বিভিন্ন লোকের দান করা জিনিস সেসব রঙিন জানালায় তাদের নাম লেখা থাকে মরণকালে অনেক লোক নানারকম জনকল্যাণ প্রতিষ্ঠানে প্রচুর টাকা এবং সম্পত্তি দান করে যান আর পেছনেও নিজের নামটাকে টিকিয়ে রাখার একান্ত অভিলাষ রয়েছে কিন্তু না মনে রাখতে সবাই পারে না কারোর মনে করার চেষ্টা করেই না বলেই মনে করতে পারে না কেউ কেউ নাম মনে রাখতে না পাড়ার কারণ হিসাবে বলে আমি বোরো ব্যস্ত থাকি এত ব্যস্ততার মধ্যে কার কি নাম মনেই থাকে না

বিদায়ে নেবার সময়ে তাদের নাম পরিচয় মনে রাখতে পারছি না এই থেকে আমাদের অমনযোগিতার পরিচয় পাওয়া যায় যে কোনো জনপ্রিয় রাজনীতিকের সাফল্যের মূল উদ্দেশ্য তিনি সকলের নাম মনে রাখতে পারেন ব্যবসাক্ষেত্রে দেখা যায় নাম মনে রাখাটা বিশাল একটা সাফ্যলের ব্যাপার নেপোলিয়ান বোনাপার্টের ভাইপো ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ান গর্ব করে কি বলতেন জানেন তিনি বলতেন রাজকার্যের প্রচন্ড চাপ যতই থাকে কারোর নাম কখনো তো আমি ভুলে যাই না সম্রাটের নাম রাখাটা কৌশলটা কিছু কঠিন ছিল না একজন হয়তো তার নাম বললো কিন্তু তিনি নামটা পরিষ্কার করে শুনতে পেলেন না

তোমার নামের বানানটা কি হবে বলো তো তারপর সেই লোকের সাথে আলাপ করার সময়ে ইচ্ছাকৃতভাবে তিনি নামটা কয়েকবার উচ্চারণ করতেন শুধু তাই নয় নামটা স্মৃতিতে গেঁথে নেওয়ার সাথে সাথে তিনি লোকের চেহারা হাবভাব কথার বলার ভঙ্গি এসবও মনে নিতেন যাতে কয়েক বছর পরে লোকটাকে দেখা হলে ওটা নিয়ে আবার চিনতে পারেন এবং তার নামটা স্মরণ করতে পারেন এই দুদলের সাধারণ লোকের নাম মনে রাখা সম্রাটের একটা কৌশল

কাগজে লেখা নামটা অনেকখুন ধরে গভীরে মনো বিসিতে দেখতেন তিনি তবে ছিঁড়ে ফেলে দিতেন সেই কাগজটা কারণ চোখ দিয়ে মনের গায়ে নামটা লেখা হয়ে গিয়েছে তার কাগজে লেখাটা তার আর দরকার নেই শুধু তাই নয় সম্রাট তার স্মরণ শক্তির সাহায্য এবং মানুষের পরিচয় মনে রাখার চেষ্টা করতেন একজন সম্রাট কি দরকার ছিল তার এরকম নাম মনে রাখার লোকজনের তো অভাব ছিল না তারাই তো পারতো সকলের নাম সোনার করিয়ে দিতে কিংবা নাম মেরে মালিক নিজেই তো পারতো নিজের নাম সম্রাটকে সোনার করিয়ে দিতে তবুও কেনো তিনি সকলের নাম মনে রাখার এরকম চেষ্টা করতেন নিশ্চই এর দ্বারা উপকৃত হতেন সম্রাট আপনিও উপকৃত হবেন চেষ্টা করুন যাদের সাথে পরিচিত হচ্ছেন তাদের নাম মনে রাখতে নামটা খারাপ হোক কিংবা ভালো সে নামের মর্যাদা করবেন

আপনার মিষ্টি স্বরে সবার নাম উচ্চারণ করুন জনপ্রিয়তা অর্জন করতে হলে নাম মনে রাখার ক্ষমতা আয়ত্ত করুন এক সময়ে রুজফেল্টের president হওয়ার যে ইতিহাস তার মূল কারণ কিন্তু এই ব্যক্তির কৌশলের গোড়ার কথা কৌশলটি কি লোকটি নিশ্চই অসাধারণ স্মৃতিশক্তিধর ছিলেন না একজন সাধারণ মস্তিষ্কে ছিলেন তিনি

জিম নিজেই বলেছেন তিনি অনেক দিন ধরে মানুষের নাম মনে রাখার কৌশল করে তুলেছেন যখনই কোনো নতুন লোকের সাথে তার পরিচয় হতো তখন তিনি তার সম্পূর্ণ নামটি জেনে নিতেন আহ কত বোরো পরিবার তার ব্যবসা ইত্যাদি সম্পর্কে তিনি খোঁজ খবর নিতেন তার রাজনীতিক যে তার সব খবর তও জেনে নিতেন তিনি শুধু তাকে মনে রাখার পেলেই এই সমস্ত খবর নিতেন

তাকে যে লোকে পছন্দ করবে তাতে আশ্চর্যের কি আছে এবার রুজফ্লেটের কোথায় আসুন ইনি president হওয়ার সময়ে নির্বাচনী বক্তিতা প্রচার ইত্যাদি শুরু করার মাসখানেক আগে থেকেই দৈনিক শত শত চিঠি লিখতেন পশ্চিম এবং উত্তর পশ্চিমের রাষ্ট্রগুলিতে তারপর দেখা গেলো উনিশ কুড়িটি রাষ্ট্রে ভ্রমণ করতে হচ্ছে নানারকম গাড়িতে করে পর্যায়ে বারো হাজার মাইল ঘুরেছেন তিনি কোন শহরে গিয়ে লোকদের breakfast এর সময় কিংবা lunch এর সময় বা চা কিংবা dinner এর সময়ে লোকদের সঙ্গে দেখা করতেন কথা বলতেন তারপরেই তিনি ছুটে আসতেন তাড়াতাড়ি করে অন্য একটি শহরে তিনি যখন পূর্ব দিকে ফিরে আসতেন তৎক্ষুনাত তার প্রতিটি বেরিয়ে আসার শহরের লোককে একটি করে চিঠি লিখতেন তিনি তখন জানতে চাইতেন যাদের সাথে বেরিয়ে এসেছেন তাদের প্রত্যেকের ঠিকানা

প্রতিষ্ঠিত ও পরিশ্রমের ধার যে কত তীক্ষও তা জিমের উধারণই শিখিতে যথেষ্ট এক আপন পরিশ্রমের ক্ষমতা বৃদ্ধিতে আত্ম নিয়োগ করুন দুই প্রতিদিন পরিশ্রমের ক্ষমতা বৃদ্ধিতে আত্ম নিয়োগ করুন তিন কে কি কারণে প্রচেষ্টা সফল হয়নি তার কারণ লিপিবদ্ধ করুন চার প্রতিরাত্রে ঘুমোবার আগে সেটা পুনরায় দেখে নিন পাঁচ নতুন পথ আছে কিনা একটু ভাবুন ছয় পুনর্দমে কাজ শুরু করুন সাত বিগত দিনে যদি কিছু ক্ষতি হয়ে থাকে তাহলে তা ভেবে আগামী দিনের সুন্দর স্বপ্নময় ভবিষ্ৎকে নষ্ট করবেন না আট মনে করুন আপনার কিছুই হয়নি নয় অলসতার জীবনে কখনো স্থান দেবেন না দশ মনে রাখবেন সততাহীন জীবন মানুষের জীবন নয়